লিব্রিঅফিস Writer এ ছবি যুক্ত করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এ আমরা শিখব ডকুমেন্ট এ ছবির ফাইল যুক্ত করা
রাইটের এ টেবিল যুক্ত করা
রাইটের এ হাইপারলিঙ্ক যুক্ত করা
আমরা এখানে অপেরাটিং সিস্টেম হিসাবে গ্নু লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
লিব্রিঅফিস রাইটের এ কিভাবে একটি ইমেজ বা ছবির ফাইল যুক্ত করা যায় তা দিয়ে আমরা আলোচনা শুরু করব
resumeওডিটি ফাইল টি খোলা যাক
এই ডকুমেন্ট এ ছবি যুক্ত করতে resumeওডিটি এর মধ্যে ক্লিক করুন
এবার মেনু বার এর ইনসার্ট বিকল্পে ক্লিক করুন তারপর পিকচার এবং শেষে ফ্রম ফাইল বিকল্পে ক্লিক করুন
দেখুন একটি ইনসার্ট পিকচার ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে
যদি আপনি কোনো ছবি আপনার সিস্টেম এ সেভ করে থাকেন তাহলে লোকেশন ক্ষেত্রে ফাইলের নাম লিখে সেটি নির্বাচন করতে পারেন
যেহেতু আমরা কোনো ছবি সেভ করিনি তাই আমরা ডিফল্ট অপশন গুলির থেকেই একটি ছবি যুক্ত করবো
তাই ডায়লগ বক্সের বাম দিকের পিকচার্স বিকল্পটির উপর ক্লিক করুন
এখন যেকোনো একটি ছবিত়ে ক্লিক করুন এবং শেষে ওপেন বাটনে ক্লিক করুন
দেখুন আপনার ডকুমেন্ট এ ছবিটি যুক্ত হয়ে গেছে
আপনি এই ছবিটির সাইজ পরিবর্তন করতে পারেন এবং এটিকে রিসিউম এর উপরের ডান কোনে টেনে নিয়ে যেতে পারেন
তাহলে ছবিটির উপর প্রথমে ক্লিক করুন
দেখুন ছবিটির উপরে রঙ্গিন হাতল দেখা যাচ্ছে
যেকোনো একটি হাতল এর উপর কার্সার বসান এবং মাউসের বাম বাটন টিপুন
কার্সার টেনে ছবিটির সাইজ পরিবর্তন করতে পারেন
সাইজ পরিবর্তন করার পড়ে ছবিটির উপর ক্লিক করুন এবং এডিটর এর ডানকোনে টেনে আনুন
ছবি যোগ করার অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল ক্লিপবোর্ড অথবা স্ক্যানার এবং গ্যালারীর ব্যবহার করা
এরপর আমরা শিখব রাইটের এ কিভাবে টেবিল যোগ করা যায়
লিব্রিঅফিস রাইটের এর টেবিলে আমরা তথ্যকে একটি টেবিলের আকারে সংরক্ষণ করে রাখতে পারি
আপনার ডকুমেন্টে একটি টেবিল যুক্ত করতে আপনি টুল বারের টেবল আইকনে ক্লিক করে টেবিল এর সাইজ নির্বাচন করতে পারেন অথবা আপনি মেনু বারের ইনসার্ট বিকল্প মাধ্যমেও যেতে পারেন
তাই শিরোনাম এডুকেশন ডিটেইলস এর নীচে একটি টেবিল যুক্ত করতে শিরোনামের নিচে কার্সার বসান
মেনুবার এর ইনসার্ট মেনুত়ে ক্লিক করুন এবং টেবলস বিকল্পর উপর ক্লিক করুন
একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে বিভিন্ন ক্ষেত্র আছে
নামে ক্ষেত্রে টেবিল এর নাম হিসাবে রিসিউম টেবল লেখা যাক
সাইজ শিরোনাম এর কলাম এর সংখ্যা হিসাবে 2 রাখুন
রোস ক্ষেত্রের ঊর্ধ্বমুখী তীর এ ক্লিক করুন এবং সারির সংখ্যা বাড়িয়ে ৪ করুন
এভাবেই আপনি কলাম এবং সারির ক্ষেত্রের পাশের ঊর্ধ্ব এবং নিম্নমুখী তীরচিহ্ন ব্যবহার করে টেবিলের সাইজ বাড়াতে বা কমাতে পারেন
ডায়লগ বক্সের অটোফরম্যাট বাটন এ ক্লিক করুন
একটি নতুন ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে আপনি টেবিল এর ফরম্যাট বা বিন্যাস নির্বাচন করতে পারবেন
এরজন্য রাইটের এ অনেক বিকল্প আছে
ফরম্যাট এ নোন বিকল্প উপর ক্লিক করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
ওক বাটনে আবার ক্লিক করুন
দেখুন দুটি কলাম এবং চারটি সারি বিশিষ্ট টেবিল শিরোনাম এর নীচে যুক্ত হয়েছে
এখন আমরা টেবিল এর ভিতরে টেবিলের আকারে যেকোনো তথ্য লিখতে পারি
উদাহরণস্বরূপ টেবিলেরপ্রথম সারির এবং প্রথম কলামের সেলের মধ্যে ক্লিক করুন
এখানে লিখুন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন
এখন পার্শ্ববর্তী সেল এ ক্লিক করে ৯৩ শতাংশ লিখুন সুতরাং এটি দেখাচ্ছে যে রমেশ মাধ্যমিক পরীক্ষায় 93 শতাংশ নম্বর পেয়েছে
একইভাবে আপনি টেবিল এ আরো শিক্ষাগত তথ্য লিখতে পারেন
যে সেল এ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন লিখেছে তার ঠিক নিচের সেল এ ক্লিক করুন
এখানে লিখুন হাইর সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন এবং পার্শ্ববর্তী সেল এ নম্বর হিসাবে 88 শতাংশ লিখুন
তৃতীয় সারির প্রথম সেল এ ক্লিক করুন যাতে পরবর্তী সেল এ যাওয়া যায়
অথবা আপনি Tab কি টিপে এক সেল থেকে অন্য সেল এ যেতে পারেন
সুতরাং Tab কি টিপুন এবং লিখুন গ্র্যাজুয়েশন
পাশের সেল এ নম্বর হিসাবে ৭৫ শতাংশ লিখুন
শেষ সারির প্রথম সেল এ ক্লিক করে লিখুন পোস্ট গ্র্যাজুয়েশন পাশের সেল এ ৭০ শতাংশ লিখুন
অবশেষে শেষ সারির আমরা প্রথম সেল এ শিরোনাম হিসাবে পোস্ট Graduationএবং পাশের সেল এ নম্বর হিসাবে ৭০ শতাংশ লিখুন
দেখুন রিসিউম ত়ে শিক্ষার বিস্তারিত বিবরণ নিয়ে টেবিল তৈরী হয়ে গেছে
আসুন টেবিল এর শেষ সেল এ কার্সার বসানো যাক
এখন যদি আপনি টেবিলের শেষ সারির নিচে একটি অতিরিক্ত সারি যোগ করতে চান তাহলে কি বোর্ডের ট্যাব কী টিপুন
দেখুন একটি নতুন সারি যুক্ত হয়েছে
টেবিলে বাঁদিকে অর্জিত ডিগ্রী হিসাবে পিহেড লিখুন এবং ডান দিকে প্রাপ্ত নম্বর হিসাবে ৬৫ শতাংশ লিখুন
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন কার্সর শেষ সেল এ থাকে তখন একটি নতুন সারি যোগ করতে ট্যাব কি খুবই দরকারী
ট্যাব এবং Shift Tab ব্যবহার করে টেবিলের মধ্যে এক সেল থেকে অন্য সেল এ যাওয়া যেতে পারে
টেবিল এ আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপ্টিমাল কলাম্ন উইডথ বিকল্প যা স্বয়ংক্রিয়ভাবে সেলের বিষয়বস্তু অনুযায়ী কলাম এর প্রস্থ ঠিকঠাক করে নেয়
এই বৈশিষ্ট্য টেবিল এর দ্বিতীয় বা ডান দিকের কলাম এ প্রয়োগ করতে প্রথমে দ্বিতীয় কলামের যেকোনো স্থানে ক্লিক করুন এবং কার্সার বসান
সুতরাং শেষ সেলের 65 লেখাটির পরে কার্সার বসান
এখন মেনুবারের টেবল মেনু ক্লিক করুন এবং অটোফিট বিকল্প এ যান
স্ক্রিন এ যে মেনু দেখা যাচ্ছে তাতে অপ্টিমাল কলাম্ন উইডথ বিকল্পে ক্লিক করুন
দেখুন কলামের প্রস্থ নিজেই ঠিকঠাক হয়ে যায় যাতে সেলের বিষয়বস্তুর কলামে ধরে যায়
একইভাবে আমরা একটি টেবিলে অনেকগুলি কলামের জন্য এটি করতে পারি
আপনি টেবিলে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন কোনো বর্ডার নেই আপনার টেবিল ইত্যাদি সমস্ত ভিতরের এবং বাইরের সীমানা অথবাশুধুমাত্র বহিঃস্থ সীমানা থাকার জন্য আপনি আপনার টেবিল জন্য সীমান্তের বিভিন্ন ধরণের সেট করতে পারবেনYou ক্যান সেট ডিফারেন্ট কাইন্ডস ওএফ বর্ডার্স ফোর ইউর টেবল ফ্রম হেভিং নো বর্ডার্স আত এএলএল টো হেভিং এএলএল ইনার এন্ড আউটার বর্ডার্স ওর অনলি আউটার বর্ডার্স আইএন ইউর টেবল ইটিসি
এরজন্য প্রধান মেনুর টেবল ট্যাব এবং টেবিল প্রোপার্টি বিকল্প মধ্যে ছক ট্যাব থেকে যথাযথ বিকল্পটি বেছে নিন সীমানাFor থিস সিলেক্ট টেবল tab আইএন থে মেইন মেনু এন্ড টেবল প্রপার্টিস অপশন বর্ডার্স tab টো সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন
এরপর আমরা দেখব Writer এ কিভাবে হাইপারলিক তৈরী করা যায়
হাইপারলিংক অনুসরণ করাকে হাইপারটেক্সট নেভিগেট অথবা ব্রাউজ করা বলে
হাইপারলিংক হল একটি ডকুমেন্ট এর রেফারেন্স যা পাঠক সরাসরি অনুসরণ করতে পারেন অথবা যেটি স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করা হয়
একটি হাইপারলিংক একটি সম্পূর্ণ ডকুমেন্ট বা ডকুমেন্ট এর কোনো নির্দিষ্ট অংশকে নির্দেশ করে
ফাইলে একটি হাইপারলিংক তৈরির আগে প্রথমে একটি ডকুমেন্ট তৈরী করতে হবে যেটি হাইপারলিঙ্কড হবে
তাই টুলবারের নিউ আইকনের উপর ক্লিক করুন
একটি নতুন পাঠ্য ডকুমেন্ট খুলে গেছে
এখন আমরা হবিস এর জন্য এই নতুন নথিতে একটি টেবিল তৈরি করতে পারি
তাই শিরোনাম লিখুন হবিস
এন্টার কী টিপুন
এখন আমাদের কিছু সোখ নীচে নীচে লেখা যাক লিস্টেনিং টো মিউজিক প্লেইং টেবল টেনিস এবং পেইন্টিং
ফাইলটি সেভ করা যাক
টুলবারের সেভ আইকনে ক্লিক করুন
নামে ক্ষেত্রে ফাইল এর নাম হিসাবে হবি টাইপ করুন
সেভ আইএন ফোল্ডের এর নিম্নমুখী তীর ক্লিক করুন
ডেস্কটপ বেছে নিন
এখন সেভ বাটনে ক্লিক করুন
সুতরাং ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে যায়
এখন এই ফাইলটি বন্ধ করা যাক
আসুন এখন resumeওডিটি ফাইলে একটি হাইপারলিংক তৈরী করা যাক যা এই ডকুমেন্ট টি খুলবে
শিক্ষাগত বিবরণ সংক্রান্ত টেবিলের নীচে শিরোমন লিখুন হবিস
হবিস লেখাটিকে হাইপারলিংক করার জন্য প্রথমে শিরোনাম হবিস বরাবর কার্সার টেনে লেখাটি নির্বাচিত করুন
এখন মেনুবার এর ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর হাইপারলিঙ্ক বিকল্পত়ে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স প্রর্দশিত হচ্ছে যাতে internetমেইলস এন্ড newsডকুমেন্ট এবং নিউ ডকুমেন্ট বিকল্পগুলি আছে
যেহেতু আমরা একটি টেক্সট ডকুমেন্ট এর জন্য একটি হাইপারলিংক তৈরি করছি আপনি ডকুমেন্ট বিকল্পর উপরক্লিক করুন
এখন পাথ ক্ষেত্রের ওপেন ফাইল বাটনে ক্লিক করুন
এখন ডায়লগ বাক্সের ডেস্কটপ বিকল্প এ ক্লিক করে নতুন যে ডকুমেন্টটি তৈরী হয়েছে সেটিত়ে যান
নথি যা আমরা তৈরি করেছে একসেস উপর ক্লিক করুনLet উস নও ক্লিক ওন থে ডেস্কটপ অপশন আইএন থে ডায়ালগ বক্স টো অ্যাকসেস থে নিউ ডকুমেন্ট ভিচ ভে হাদ ক্রিয়েটেড
hobbyওডিটি বিকল্প এ ক্লিক করে ওপেন বিকল্পে ক্লিক করুন
দেখুন ফাইলের অবস্থান টি পাথ ক্ষেত্রে দেখা যাচ্ছে
অ্যাপলি এর উপর ক্লিক করুন এবং তারপর ক্লোজ বাটনে ক্লিক করুন
দেখুন হবিস লেখাটি নিম্নরেখাঙ্কিত এবং সেটির রং নীল
সুতরাং লেখাটি বর্তমানে একটি হাইপারলিংক
হবিস এর উপর কার্সার বসান কন্ট্রোল কী এবং মাউস এর ডান বাটন একসাথে টিপুন
এখন শিরোনাম হবিস এর উপর কার্সারটি বসান এবং কন্ট্রোল কী ও মাউস এর বাম বাটন একসাথে টিপুন
দেখুন যে ফাইলে সখ্গুলি লেখা চিলো সেটি খুলে গেছে
একইভাবে আপনি ছবি এবং ওয়েবসাইটের জন্য হাইপারলিংক তৈরি করতে পারেন
এই লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি একটি ডকুমেন্ট এ একটি ইমেজ ফাইল যুক্ত করা
রাইটের এ টেবিল যুক্ত করা
রাইটের মধ্যে হাইপারলিংক যুক্ত করা
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী practiceওডিটি খুলুন
ফাইলের মধ্যে একটি ছবি যুক্ত করুন

৩ সারি এবং 2 কলাম বিশিষ্ট একটি টেবিল যুক্ত করুন
ফাইলের ওই ছবিতে ক্লিক করলে যাতে wwwgooglecom খোলে তারজন্য হাইপারলিঙ্ক বানান
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো